প্যায় হ্যাটে লোক বসে শিবের আরাধনা কর--

যারা তার প্রিয় মানুষ তাদের প্রিয়জনকে দেবে ছেলেগুলো দিয়ে বিভিন্ন হাতের জিনিস হাত হাতের কাজ তৈরি করছে।